ইকো পার্ক safari park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

ঢাকায় তো অনেক গুলো Cineplex আছে জিনিস এই ধরো movie দেখতে গেলাম এরপর কোথাও খাইতে গেলাম ঢাকায় তো time pass এর যদিও অনেক জায়গা আছে কিন্তু

হ্যাঁ কিন্তু একটা খালি একটা জায়গা যেতে হবে একদিনে এই এক ঝামেলা তোমার

weather এর কিছু ভরসা নেই গরম হইলে খুব গরম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

খুব বেশি বসুনের city এর চিনো ঐখানে গেছো? ঐখানে ভাই?

না ভাই যাই নাই আপনি গেছেন ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বন্ধুদের সাথে গেছিলাম ঐখানে একটা trampoline আছে trampoline এ চড়লাম তোমার এরপরে VR এর কয়েকটা games আছে ঐগুলা খেললাম

ওই যে VR এর game গুলো কি realistic হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অনেক realistic মানে একটা train এ চড়ছিলাম train একদম rail এ rail থেকে উঠে গেছিলো মনে হয়েছে একদম আসল আসল মনে হয়েছে

হ্যাঁ হ্যাঁ ভয় তো লাগে মানে হালকা পাতলা ভয় লাগে সিলেটের dreamland park এ গেছিলেন ভাই? হ্যাঁ dreamland এ তো অনেক যাওয়া হয়তো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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঐটা তো অনেক বার দেখছি ঐযে একটা বানর থাকতো হ্যাঁ ভাই দেখলে কি যে ভয় লাগতো অনেক ভয় লাগতো হ্যাঁ একদম realistic ছিল আর একবার আমি আমি ঢাকায় দেখছিলাম three d movie তো এরকম একটা train এর journey ছিল ভাই মনে হচ্ছিলো ওই train থেকে পরে যাচ্ছি accident হয়ে যাচ্ছে বুঝছি ঐতো ভালোই time কাটে আর তো মনে হয় না তেমন আর তো খালি restaurant এ ঘোরা হয়েছে বন্ধুদের সাথে আর তেমন কোথাও যাওয়া হয় নাই মনে হয়

ঐটাই বেশি উহ উম করা হয় নাকি ঢাকায়

কাছাকাছি just হ্যাঁ নালে তো তোমার jam এই time চলে যাবে জি ভাই ঠিক আছে

ওয়ালাইকুম অসাল্লাম

এই তো ভালও। তোর কি অবস্তা?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 চাকরি বাকরি খবর খুবই ভালও। এখন কোথাই আছিস?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 আচ্ছা আচ্ছা কতদিন থেকে চাকরিতে আছিস? আমি এখানে চাকরিতে আরাই বছর, আরাই বছর আছি।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

আচ্ছা তো কি এখানে থেকে যাবি নাকি চাকরি অন্য জায়গায় চাকরি করবি? না আমি এখানে এখন যা সুবিধা পাইতাছি এর চেয়ে যদি আমি better সুবিধা পায় কোনো যায়গায়

আমি অব্বশই এখানে swift করব। তারপরে তোর পড়াশোনার কি অবস্তা আমার পরীক্ষা চলতাসে শেষ বর্ষে আসি এবারেই শেষ হবেএই বছরই তো চাকরিতে তো ঢুকে যেতে হবে

প্রকৌশল এর দিকে থাকবে নাকি আহ অন্য অন্য দিকে যাব এটাও এটাও চিন্তার বিষয় আবার বিদেশে জাউয়ার একটা চিন্তা আছে মাথায় তো তুই ত আগেই graduation শেষ করছিসএখন তো এখন ত চাকরি বাকরিও করতেছিস তোর কি ধারনা কোন দিকে যাউয়া উচিত আমার ত ধারনা বাংলাদেশ এ থাকা উচিত

তুমি বাংলাদেশ এ থাকবা তুমি বাংলাদেশ করবা family যে সময় দিতে পারবা আর বাইরে যদি settle হউয়ার ইচ্ছা থাকে একদম তাহলে তুমি বাইরেই তো জাইতে পারবা এখন সেটা তোমার উপর নির্ভর করতাসে পরিবারকে সময় দিতে পারতাছি ঠিক আছে কিন্তু জিনিস পত্রের যা দাম আর বাংলাদেশ এ চাকরির বাজারে যে পরিমান প্রতিযোগিতা তার পাশাপাশি যে সামান্য পরিমান বেতন ট দেয়

আচ্ছা তো বাংলাদেশে এ সরকারি চাকরিটা ভাল হয় নাকি বেসরকারি চাকরি ভাল হয় সরকারি চাকরিতে তোমার একটা নিচাও বা আছে কিন্তু বেসরকারি চাকরিতে তোমার সেটা নাই

আচ্ছা বেসরকারি চাকরিতে পরিশ্রম বেশি নাকি শুন হাঁ বেসরকারিতে চাকরিতে পরিশ্রম বেশি এবং আর টাকা টাও বেশি সরকারি চাকরিতে পরিশ্রম কম টাকা টাও কম বেসরকারি চাকরিতে তুমি যতদিন থাকবা তুমি ততদিন কিন্তু টাকাটাও income করতে পারবা হ্যাঁ টাকাটা সবকিছু না আবার টাকাটা সবকিছু তো আমার চাক

আর এখন profession থেকে তুমি বের হচ্ছও বেসরকারি চাকরিতে বিশেষত multinational company আছে সেগুলোতে ভাল করতে পারবা

তার পাশাপাশি সরকারি তারপরে হচ্ছে বেসরকারিও কিছু চাকরি বাকরি আছে যা দেকলাম আমাদের বড়ভাই রা তহ বের হয়ে গেছেন তারা অনেকেই কিছুদিন আগে বের হল আরকি অনেকেই বিভিন্ন company তে ঢুকে গেছে যেমন ওয়ালটন, তারপরে হচ্ছে কাশি আইটি তে অনেকে ঢুকছেন তো যারা বিদেশ এ যাওয়ার চিন্তা ভাবনা ছিল যাদের তাদের কেউ কেউ হচ্ছে বিদেশ এ যাওয়ার প্রস্তুতি নিচ্ছে আর কেউ কেউ বেসরকারি চাকরিতে ঢুকে ভাবতাসে যে পড়াশোনা করে পড়াশোনা করবে চাকরির পাসাপাসি তারপরে যাবে তোমার কি ধারনা বেসরকারি চাকরির পাশাপাশি পড়াশোনা করা দরকার

হাঁ এরকম আমার আমার দেখা আছে

এরকম অনেক company তে তোমার চাকরি করতাসে এবংচাকরির এত অবস্তা দেখাগেসে তারা বাইরে চলে গেসে এই কিছুদিন আগেই একজন গেল তোমার এক company

প্রথমে যদি চাও যদি দেশে কোন চাকরি একটা start করে then তুমি চলে যেতে পারবা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 আচ্ছা বুজতে পারছি কিন্তু বেসরকারি চাকরির নাকি কাজ করতে করতে এমন অবস্তা হয় যে পড়াশোনার সুযোগ টা পাওয়া যায় না পড়াশোনার সুযোগ পউয়া যায়না ঠিক আছে তারমধ্যেই সময়টা করে নিতে হবে আরকি

বেসরকারি চাকরি তে তোমার তো দে দেখা যাবে যে অনেক সময় over time করতে হবে

আর ত কাজের pressure তো আছেই over time করতে হয় তোমার

আমরা যখন বাইরে বিভিন্ন company তে যাই তখন কাজ দেখা যায় যে আমরা চারটার মধ্যে আমরা শেষ করি হ্যাঁ তখন বাসায় ফিরতে ফিরতে দেখা যায় যে let হয়ে যায় যানজট এর অবস্তাতো আছেই হাঁ ঢাকার যানজট তহ খুব বাজে অবস্তা ঢাকার আমি যাই কখনও দেখাযায় যে আমার রাস্তাতেই বেশিরভাগ সময় চলে যায় তো আমার ছোটভাই এর কি আসলে দেখা যায় যে বেশির ভাগ time রাস্তাতেই কাজ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 আমার ছোটভাই ত politaknik কে নিয়ে এ ভরতি হইছে

এই electrical subject এ diploma করতেসে কবে first semester শেষ হয়ছে এক semester শেষ হয়েছে আরকি secont semester আছে ছোট ভাই ও ত বড় হয়ে গেল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

চাকরি বাক্রির বাপারে একটু চিন্তা ভাবনা আছে যে ভবিষ্যতে কি করবে না করবে সেই অনুজায়ি পড়াশোনার পড়াশোনা ব্যাপারটা দেকতে হয় ত ওর ইচ্ছা এখন ও মনে হয় আহ ডাক্তার হইতে চায় ভবিষ্যতে তো সে ক্ষেত্রে medical college পড়তে হবে সেই হিসাবে preparation প্রস প্রস্তুতি নিচ্ছে আরকি আর আমার একটা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

হ্যাঁ ওর ওর আমার ছাত্রের প্রশ্ন ছিল এরকম যে ও আহ politaknical এ পড়বে নাকি এমনিতে এদিকে পড়তে থাকবে ত ওকে আমি আসলে suggest করতে পারি নাই আমি ওকে এই ভাবে বলছি যে আহ যেটায় যাও সেটাতে ভাল সুযোগ আছে তুমি যেটাতেই পার আরকি যাইতে পারো তো তোমার কি মনে হয় politaknical এর

এই গুলাতে ঢুকতে পারলে সাজ প্রশাসিত যে সব company আছে এই সবে ভালো সুযোগ সুবিধা ভালো salary সবকিছুই আছে এখন এখানে ভাল করা সম্ভব যদি ভালকরে পড়াশোনা করা যায়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 পড়াশোনা ভাল

politaknic এ ভরতি হইতে ভাল রেজাল্ট এর দরকার হয় এখন দেখা যায় যে politaknic কে apply করতে গেল এটা ত online এ apply করা যায় কোনও জামেলা নাই আরকি এখন online থেকে select হয়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

যেখানেই যেখানেই পড়ুক ঐটা কথা না সেটা হল যেখানেই পড়ুক সেটা হল ভাল করতে হবে আরকি হ্যাঁ এটা তো আগেও ছিল এরকম যে রেজাল্ট বেশি ভালো লাগতো কিন্তু আহ politacnic ত অনেক গুলা institute আছে ত নিচের দিকে রেজাল্ট দিয়েও আহ পাওয়া সম্ভব কি না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 প্রত্যন্ত অঞ্ছলে politaknic গুলা ও গুলাতে আসলে সবাই পছন্দ দিতে চায় না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

আচ্ছা ত এখন আমাকে নিয়ে একটু কথা বলি আমার যেমনটা বললাম আমার পড়াশোনা প্রায় শেষ ত আমার এখন যদি আমি সামনের রাস্তার কথা চিন্তা করি আমার হাতে এখন সুযোগ আছে আমার আমার যে প্রকুল আমি তো যন্ত্র যন্ত্রকৌশল এ পড়তেসি ত এই নিয়ে কোনও একটা বেসরকারিতে চাকরিটো চাকরিতে ঢোকা অথবা একটা সরকারি চাকরিতে ঢোকা অথবা সরকারি আহ বিষয় ভিত্তিক যে চাকরি গুলা না যেগুলো হচ্ছে সাধারন চাকরি গুলা এগুলা তে ঢোকা আর একটা আর একটা সুযোগ আছে যে সেটা হচ্ছে যে বিদেশে চলে যাওয়া তো তোমার কি মনে হয় যে আহ কোন দিকে আগাইলে এখন বেশি সুবিধা হবে আমার আমার এখন মনে হয় তোমার আহ আহ যদি বিদেশ এ যাইতে চাও ত সেদিকে তোমার আহ ফুল preparation টা নিতে হবে হ্যাঁ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

প্রস্তুতি নেওয়াটা তো কঠিন কারণ এখন তো আহ যেহেতু পড়াশোনা শেষের দিকে পড়াশোনার ও চাপ আছে। পড়াশোনার চাপ সামলাইতে হচ্ছে।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

আচ্ছা আমি বিদেশের কথা তাহলে বাদ দিলাম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 আচ্ছা এক বছর শুধু

তো আহ যন্ত্র কৌশলের কিরকম চাকরি আছে দেশে যন্ত্র কৌশলের দেশে তো সব আহ দেখা যায় সব company তেই চাকরী আছে

তোমার এখন কিসের চাকরি করার ইচ্ছা সেটা তো আগে জানতে হবে আমি তো ভাবছিলাম বিদ্যুৎ

তুমি কি তোমার যে যন্ত্র কৌশল subject ওই subject এই থাকতে চাইছ নাকি অন্য কোন পছন্দ আছে আমি যেহেতু already একটা আমি যেহেতু already একটা চাকরিতে আছি সেটা আসলে আমার আমার বিষয়ের না তো আমি চাইলে এখানেই থেকে যেতে পারি ভালো সা ভালো বেতনেই আহ ও আমি চাচ্ছি যে আমার আমার এক ছোট ভাই আছে আহ আমারে ছোট আছে সে আর কি সিভিলে diploma করছে

করার পর সে এখন আহ graphics design এ চাকরি করতেছে একটা media যায় আর কি সে আমাকে বলতেছিল যে এই লাইনে থাকবে নাকি সিভিলে আবার আহ সিভিল বিষয়ে আর কি চাকরি করবে তো আমি ওকে ওইভাবে বললাম যদি media তেই থাকতে চাই তবে শিবিলে বি এস সি করাটা better হবে না তাহলে তো আসলে ওটা খুব একটা কাজেও লাগলো না তাই না হ্যাঁ হ্যাঁ সে তো এখন media তে আছে এখন তার ইচ্ছা হল আহ এই design এই থাকা আর কি আচ্ছা হ্যাঁ ওই দিকেও তো ভালো করার সুযোগ আছে

হ্যাঁ এখন তোমার কি মনে হয় কোন বিষয়ে তার আহ বিএসসি করাটা উচিত এখন আমার মনে হয় তা তার বিএসসি সে যদি চাই যে তার জ্ঞান টাকে বাড়াবে তাহলে সে সিভিল নিয়ে একটু আগাইতে পারে যন্ত্রকৌশল নিয়ে তবে যেহেতু সে সিদ্ধান্ত নিয়েই ফেলছে যে সে graphic design নিয়েই কাজ করবে তো আমার মনে হয় এই এইদিকে বেশি মনোনিবেশ করা দরকার হ্যাঁ

আমি তাকে ওইটা বলছি সে হুঁ

বেশ গুছিয়ে ফেলেছি আর কি যে আমি খুব সম্ভবত আমার বর্তমান যে চাকুরিটা আছে আহ সেই চাকুরি টাতেই চালিয়ে যাব আর কি পড়াশোনা শেষ হবার পর কিছুদিন আমার আমার মন কোন দিকে যায় সেই সিদ্ধান্ত নেওয়া পর্যন্ত এর মধ্যে হয়তোবা আমি যেহেতু আচ্ছা এই চাকরিতে এই চাকরি ওই ওই চাকরিতে আহ পাশাপাশি তুমি কি আহ পিপার প্রস্তুতি নিতে পারব এই চাকরির পাশাপাশি প্রস্তুতি নেওয়া সম্ভব কারণ আমাকে সারাদিনে আসলে আহ office এ পুরোটা time থাকতে হয় না আমার নিজের time নিজের সময়টা বেঁচে যায় আর কি তো তো আমি ওই সময়টা কে ব্যবহার করে আমি বিদেশে যাওয়ার প্রস্তুতি নিতে পারব বিদেশে যাওয়ার যে পরীক্ষা গুলা আছে তারপর বাকি যে প্রস্তুতি গুলো আছে সবগুলো আমি নিয়ে এরমধ্যে দেখা যাচ্ছে যে আমার গবেষণা পত্র এবং অন্য কিছু যদি বের হয়ে যায় তারপরে বিদেশ যাওয়াটা আমার জন্য সহজ হবে তখন হয়তো বা আমি, যদি সুযোগ পাই অন্য চাকরিতে ঢোকার আগে বিদেশ চলে যাব। আর যদি দেরি হয় সে ক্ষেত্রে খুব সম্ভবত আমি বেসরকারি চাকরি হোক সরকারি চাকরি হোক আমার বিষয়ের যে চাকরি যন্ত্রকৌশল নিয়ে সেই চাকরিতে হচ্ছে আমি ঢুকে যাব কারণ আমার ভবিষ্যতে আমি চাচ্ছি যে আমার যে আমি যে বিষয় নিয়ে পড়াশোনা করছি করছি সেই বিষয়টার মধ্যেই থেকে যাওয়া টাকা-পয়সা যে কোন জায়গা থেকে income করা আয় করা সম্ভব কিন্তু আমি চাচ্ছি আর কি যে সেটাকে ব্যবহার করার জন্য তো বি সি এস পরীক্ষার কথা এই চাকরির হ্যাঁ এই চাকরির পাশাপাশি তুমি যদি preparation ওই ভাবে নিতে পারো সময় দিতে পারো আরকি তাহলে তুমি যেটা বললা ঐভাবে করতে পারো আর কি এটা একটা ভালো সিদ্ধান্ত যাক তাহলে একটু শান্তি পাইলাম যে সিদ্ধান্তটা তাহলে আহ ভালো লাগতেছে তোমার

তো এভাবে আগাইতে যাচ্ছি কিন্তু আমি তো যেখানে আছি আমি তো আসলে ঢাকায় নাই তো এখানে আহ প্রস্তুতি নিলে সেটা কম হয় কিনা সেটাও চিন্তার ব্যাপার তুমি তো ঢাকায় চলে আসতে পারবা কিন্তু তুমি ঢাকায় চলে আসলে কি ওই চাকরি করা সম্ভব না হ্যাঁ ঢাকায় চলে গেলে এই চাকরি করা সম্ভব না মানে এখানে ফির আমি বলতে পারব না আসলে মানে

কিন্তু তুমি এখন যেখানে আছো সেখান থেকে কি ঠিক ভাবে প্রস্তুতি নিতে পারবা বাইরে যাওয়ার জন্য বাইরে যাওয়ার ব্যাপারে তো ওভাবে আমার নো আমার এখনো জ্ঞানী আহরণ করা হয় নাই আসলে তো এটা একটু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 আর জার্নালি লেখার জন্য যে গবেষণা পত্র গুলা এই গুলাতে ও কাজ চলছে plus আমার PCC এর যে কাজগুলা যেগুলা ও চলতেছে তো আমি আশা করি PCCPCC টা যখন শেষ হবে তখন আমি ভালো একটা আহ গবেষণা পত্র লিখে ফেলতে পারব আর এদিকে আমার যে english language testing এর যে ব্যাপারটা আছে ILSGRE এসব কিছুর প্রস্তুতি আমার আসলে নাই GRE তে হয়তোবা সময় লাগবে অনেক কিন্তু আই ILS এ হয়তো বেশি সময় হয়তোবা দেওয়া লাগবে না ঢাকা অবস্যই